উপর অনেক পরিমাণ ধুলোবালি ছড়িয়ে রাখা আছে এবং রাস্তাটির পাশে একটি গাছও আছে।

এই ছবিটিতে একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে।

কুকুরটির পিছনে কিছু প্রজাতির উদ্ভিদও লক্ষ্য করা যাচ্ছে।

এই হাসপাতালের সম্মুখে একটি চারচাকা বিশিষ্ট গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িটির রং সাদা।